এখানে আমরা একটি চার্চ দেখতে পাচ্ছি এবং এই চার্চ -টিকে খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে এবং এই চার্চ -এর মধ্যে আমরা কিছু লোকজনকে দেখতে পাচ্ছি যারা বই নিয়ে কিছু--

ট্যাপ মার্কেট -এর নিচে আমরা--

এখানে আমরা দুটো ছোট ছোট গাধা দেখতে পাচ্ছি এবং।